এই ছবি তে কলকাতার এক ঐতিহ্য ইন্ডিয়ান কফি হাউস -এর ছবি।

একটি নৌকো বা স্টিমার বয়ে যেতে দেখা যাচ্ছে এবং ছবি টি দিনের বেলা তোলা হয়েছে ।

আ গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে অসংখ দেখা যাচ্ছে সেই গাছে ফুল ফুটে রয়ে--

এই ছবিতে অনেক পাথর এর মূর্তি দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরণের মূর্তি আছে।

এছাড়া ছবিটির সামনে বা স্টেশনারি দোকানের সামনে একটি আ টুল পেতে থাকতে দেখা যাচ্ছে ।

এই ছবিতে একটি ভলভো বাস দেখতে পাওয়া যাচ্ছে। বাস -টির সামনে--

এই ছবিতে একটি বাজার দেখতে পাওয়া যাচ্ছে। বাজারটি এখনো পুরোপুরি বসেনি।

এই ছবিতে এয়ারপোর্ট -এর ওয়েটিং পার্ট দেখানো হয়েছে ছবিটির সামনের দিকে অনেকগুলি চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও তার একপাশে--

এই ছবি তে একটি একাডেমী বা স্কুল দেখতে পাওয়া যাচ্ছে। ছবিটির সামনে একটি স্কুল -এর--

এই ছবি তে একটি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই গাড়িটি টয়োটা কোম্পানি র টয়োটা ফরচুনার ।

আ-আ-আ-আ ইয়গা করতে দেখা যাচ্ছে। স্টুডেন্ট -গুলি মুখে মাক্স পরে রয়েছে এছাড়াও তার পিছনে--

এটি ব্লক ডি এস থ্রি -তে অবস্থিত। আঃ এটি হচ্ছে এই শপ -টির বা দোকানটির প্রবেশ পথ।

এই ছবিতে একটি বা পুকুর বা ঝিল দেখতে পারছি। আ ছবিটির সামনের দিকে বা ঝিল এর সামনের দিকে--

আ- ফডিং মারা রয়েছে তার দুই পাশে দুইটি ব্যাঙ্ক এর এ. টি.এম. দেখতে পাওয়া যাচ্ছে তো এই বিল্ডিং টি।